এটা দেখে মনে হচ্ছে কোনো একটা পারকিং ।

এখানে ছবিতে দেওয়া রয়েছে দক্ষিণেশ্বরের মন্দির দেখতে আমরা পাচ্ছি।

এবং এর চারিপেশে যে ডিজাইন করেছে আহ স এব আসল করা হয়েছে এটাও খুব সুন্দর দেখতে লাগছে।